জিম সেন্টারের নীচে কার্পেট ফেলানো।

এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি ঘর রয়েসে।

ঘরটির ভিতরে অনেকগুলো তারিয়াও রয়েসে।

আরো অনেকগুলি জিনিসপত্রও রাখা আসে।

বাইরের দিকে গ্লাস লাগানো রয়েসে।

এই ঘরটিতে একটি মেশিনও রয়েছে।

এই সবিটিতে এক দেখতে পাচ্ছি যে একটি দুকান রয়েসে।

দোকানে একটি ছোটো পোস্টার লাগানো আসে পোস্টারে লেখা রয়েসে--

সাইডে আরও একটি পোস্টার লাগানো আছে তাতে লেখা রয়েসে--

বাক্সটি সামনে কাঁচ লাগানো রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে দুটি ঘর রয়েসে।

নীচে একটি বড় রাস্তাও রয়েস--

সামনের দিকে অনেকগুলো ফ্ল্যাগ লাগানো রয়েছে।

উপরে নীল আকাশ দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলো চেয়ার রয়েসে।

এই প্রোগ্রামটি অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে।

তে অনেকগুলো মহিলা মানুষও রয়েসেন।

রুমের ভিতরে অনেকগুলি বাইক রয়েসে।

সেই-সেলব সেই শোরুমটিতে একটি ছাতাও লাগানো রয়েছে।

একটি কুটিও দেখতে পাচ্চি সাদা।

ওপরে আকাশ দেখতে পাচ্চি আরও অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্চি।

সাইডে অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্চি ।

গরটিতে অনেকগুলি চেয়ার রাখা রয়েসে।

ওদের সামনে দুটি টেবিল রাখা রয়েসে।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

রাস্তাতে অনেকগুলি টুকটুকি গাড়ি রয়েছে।

ঘরটির বাহিরে একটি টিনও লাগানো রয়েসে আরো অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি।

ওপরে খোলা আকাশ দেখতে পাচ্চি।

মইধ্যখানে একটি কার্পেট ফেলানো রয়েসে ।

সেই গরটি অনেক সুন্দর বাবে সাজানো।

দুজন মানুষের হাতে দুটি মোশাল রয়েসে।

ঘরটিতে একটি বড় পোস্টার লাগানো রয়েসে।

বাঁশের মধ্যে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

সেই দৃশ্যটি অনেক সুন্দর লাগসে।

একটি বড়ো খোলা জায়গা দেখতে পাচ্ছি।

এব সামনে একটি সিঁড়িও রয়েসে।

সাইডে অনেকগুলি কাপড় জুলানোও রয়েসে ।

আরো অনেকগুলি রাস্তাও রয়েসে টুল গেটে আরো অনেকগুলি সিগন্যাল লাইট রয়েসে দৃশ্যটি অনেক সুন্দর।

ভিতরে অনেকগুলো লাইট লাগানো রয়েসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গর রয়েসে।

আরও তিনটি চেয়ার দেখতে পাচ্ছি।